আমরা কিছু বসার জায়গাও দেখতে পাচ্ছি যেখানে রয়েছে টেবিল এবং চেয়ার ।

গাছপালা ও দেখতে পাচ্ছি তাছাড়া এখানে আমরা কিছু পাহাড়ের মত দৃশ্য দেখতে পাচ্ছি।

চারিপাশে আমরা অনেক সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছি এবং এই পাথরের নিচে-ই--

এবং এইখানে আমরা একটি ছেলেকে দেখতে পারছি যেই পাহাড়ের দৃশ্যকে উপভোগ করছে।

লাইটিং দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে ।

বাহিরে রয়েছে অনকে সুন্দর সুন্দর ফুলের গাছ। তাছাড়াও এইখানে আরো অনকে --

ইন্ডিগো এই প্লানের ভিতরে এবং বাহিরে সব ধরণের--

এটি হলো একটি আউট ডোর স্টেডিয়াম ।

তাছাড়া এইখানে রয়েছে অনকে বড়ো বড়ো গাছ পালা।

এইটি হলো একটি স্কুল এবং এই স্কুলের মধ্যে আমরা কিছু বচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি।

এবং প্যান্ডেলের মর্ধে অনকে লোকজনকে দেখতে পারছি। তাদের মর্ধে কেউ বসে রয়েছে এবং কেউবা দাঁড়িয়ে রয়েছে।